আর একজন সবজি ফল নিয়ে বসে আছে।

আমি দেখতে পাচ্ছি একটা শপিং মল আছে।

তার পিছনে অনেক গাছ দেখতে পাচ্ছি-ই।

একটা কারখানা আছে কারখানার মধ্যে একটা ছেলে সেলফি তুলছে।